এবার তুমি যেয়ে আমাকে দেখা তুমি ওর উপরে জ্ঞাতে কি রকম পাও ও এবার খুলে দিয়েছে, এবার ও খুশি হয়ে গেছে এই খুলে দিয়েছে আমি সিরির উপরে চড়ে ও বলটা ভেঙে দেবো।

যাচ্ছে মেরে মেরে যাচ্ছে শ্রমিকদের দিয়ে ও উনি দিয়ে করছিল অনেকটা দিয়ে ওকে flat করে করে অনেক সবাই এ সঙ্গে side করে অনেকদের পর ওকে অনেক ই করে যদি ও আগে পরে এই যে হঠাৎ দেখে ওর স্ত্রীর সামনে কি এসে যায়? আগুন আগুন এসে যায়। এবার ও আগুনটা পার কি রকম করবে? ও আগুনটা পার করতে জন্যে ওকে অনেকে চেষ্টা করছে। ও করতে পারছে না আগুনটা কিরকম পার করবো? ও অনেক চেষ্টা করছে ভিতরে ওপরে গেছে জন্যে ওর হাতটা জ্বলে যাচ্ছে। এমনি মেরে মেরে ওর হাতটা বাঁধটা অনেক

ও এখানে ওখানে কষ্ট করে চড়তে জন্যে নিজেকে অনেক অনেক ঢেলে দেয়। দিয়ে। তারপর ও হঠাৎ করে অনেক কষ্ট করে ও সিঁড়ি উপরে চলে যায় যদিও সিঁড়ি উপরে চড়ে তখন দেখছি একটা লোক দাঁড়িয়ে আছে মারতে জন্যে অনেক side করে, অনেক দের নিয়ে side করিয়ে করিয়ে ও বলটা হাতে নিয়ে নেয়, হাতটা নিয়ে ওই বলটা ওর যা আছে ওখানেই তো side করার জন্যে ছোট ছোট রক্ত ছিল ও দিয়ে side করে করে করে ওটা বল ওর হাত দিয়ে বিছুনে ঠেলে দেয় হাতিম টা ফেলে দিয়ে ওটা ভেঙে যায় এই ভ্যালে জার গরু ফেলে ও সবাই যা যেত ওই ছিল ছোট ছোট রাক্ষস সব গায়েব হয়ে যায়। ও ওখান দিয়ে যা আগুন উড়ছে সব বন্ধ ছিল একটু বুড়ো মানুষ মেয়ে ছিল ও জওয়ান হয়ে যাই। ওকে দেখে উনি সুন্দর অনেক সুন্দর আছে, তাড়াতাড়ি এসে বোলো আহ তোমার আহ অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে ঠিক করে দিয়েছো এ আর রাক্ষসটা আমাকে এই রাধা আমার

আর একটা জিনিস দিয়ে আমি লোক পা রাখবো আগুন দিয়ে জ্বলিয়ে দাও তবে কি হবে তো এবার হঠাৎ করে ও যা পারির পাথরে ছিল তো, ও পরের বন ওখানে এসে যায়। বলে ও উড়িয়ে উড়িয়ে ওখান দিয়ে এসে যায়। বলে আপনি কে? বলে আমি আমি ও যে পরি আছে যে পাথরে হয়ে গেছে ও আমার বোন আছে অনেকদিন দিয়ে আমরা সবাই ওকে খুঁজছিলাম যা ও আধা আধা আধা পরি হয়ে গেছে। আমি ওকে খুঁজছিলাম হঠাৎ করে দেখি তো ও আমাকে বলছে যে, যে তুমি প্রশ্ন উত্তর দিতে জন্যে, ওর করছো আর তুমি অনেক বিপদে পড়বে এটা আপনি প্রশ্নটা অনেক ভাই যে তুমি প্রশ্নটার উত্তর দিতে পারবে না? তো তুমি করতে জন্যে, আমাকে পাঠাচ্ছ তাই জন্যে আমি আহ ওকে তোমাকে জন্যে help করতে জন্যে এখানে এসেছি আহ ও ও অবাক হয়ে দেখছে হাতিমটা ও, ও বোন এত সুন্দর, এতো সুন্দর ও অনেক সুন্দর ওর ওকে আহ ভালোবাসা আর হাতিমে ওর অনেক তারিফ পরে ওর অনেক ওর হাতটা ধরে ওকে আপনি আমার বোনটাকে ভালো করেছে আমি আপনার জীবনভর সেটা ই করতে পারবো না। ওর দুজনটা এ দুজনকে দেখে আর উনি ভালোবেসেছে দুজনটা। এবার ওকে বার করতে জন্যে ওপারী বলছে ঠিক আছে আমি তোমার দুজনকে তোমার তো তিনজন আছো, তোমার তিনজন একে একে করে আমি বাইরে উপরে করে দেব আর আপনার সবাইকে আমি একটা আহ জিনিসে বসি তোমার যেখানে আছে আপনি প্রশ্ন ওখানে পৌঁছে দেবো তারপর কি হয় হঠাৎ করে রাধা এসে যায়। রাধা এসে বলছে তোমরা কি বুজেছ আমি তোমাকে এরকম যেতে দেবো? তোমরা ছেলেটার প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছো?

আর এটা তো হতে পারবে না বলে কিরকম কেন হবে না? বলে হ্যাঁ আমাকে তুমি আমাকে মেরে ফেলবে তো আমি আর মরবো না কেন কি আমার জীবন আমার কাছে নেই এটা এটা প্যারোডে আছে। ও প্যারোড এখানে আছেই না, ও প্যারোডও সব সময় আকাশেই ঘুরতে থাকে। তাই জন্যে তুমি আমাকে একটু কিছু ক্ষতি করতে পারবে না। আমি এখানে অনেক চাল দিয়ে অনেক আহ তপস্যা করে তারপর এটা জিতেছি। এটা আমার পাওয়ারে আমি জিতেছি তাই জন্যে আমাকে কেউ হারাতে পারবে না সে ব্যাপারে ও বলছে ঠিক আছে চলো এবার এটা আমি দেখেনি তারপর ওই ওখানে অনেক বিপদ অনেকের চেষ্টা করেন তারপর ও রাজা এসে ও রানীকে আহ পরী আছে, পরীর বন্ধু নিলাম পারি ওকে বলে তোমার দুজন আমার জন্যে নাচো। নাইচ দেখা ও। যদি আমি প্রশ্ন হয়ে যাবো তবে দুজনকে ছেড়ে দেবো তো হাকিম বলে ঠিক আছে তুমি দুজনকে ছেড়ে দা আমাকে ছাড়ো না ছাড়ো ও দুজন ছেড়ে দিতে হবে বলে ঠিক আছ তবে আমাকে প্রসন্ন করো ওই দুজনটা আমার জন্যে নাচ দেখাতে হবে তারপর দুজনটা ওকে ভালো গান গায় নাচটা দেখায় তাই জন্যে পড়াশোনা হয়ে ও আমরা সবাইকে ছেড়ে দেবে না হয় আমি ছাড়বো তো আমি নিশ্চয়ই হাকিমে help করে দেবো। তাই জন্যে ও ভালো করে dance করে এবার অনেকদের পদ হ্যাঁ রাজা বলছে এবার তুমি আমার কে অনেক প্রসন্ন করেছো তোমার দুজন থেকে দামি বিয়ে করবো তুমি কথা দিয়েছিলে কি আমরা তো ছাড়েনি সেটা দেবে। এবার তুমি আমরা তোকে করে রাখবে বলে হ্যা তো মা আমি যা খুশি করবো তোমার কিছু করতে পারবে না আমরা তা ওই জন্য দুজন হয়তো হাতিম বলে তুমি কথা দিয়ে তুমি ইয়ে হচ্ছে তো ঠিক আছে তুমি যা খুশি করো আমি দেখছি বলে তোমার ঈদ ও ঠিক আছে এটা আমি তুমি এক কাজ করো এ এখানে আগুন কয়লা আছে তো কয়লা? কয়লাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বলে তুমি এই আগুনের উপরে চলবে আর যদি তুমি চলে পার হয়ে যাও তারপর আমি ছেড়ে যাব। বলল এতো কঠিন পরিশা তুমি নিচ্ছ ওর সঙ্গে ও নিয়ে নিলাম পরী বলছে মানে তুমি হাকিম করবে না হাকিম বলছে আমি করবো নিশ্চয়ই করবো, কেন করবো না? আমি কথা দিয়েছি যা হয় আমার প্রাণ চলে যায় মাথা আমি ও বাচ্চাকে নিশ্চয়ই বাঁচাবো তোমরা দোযানটা ছেড়ে যাবে আমরা জীবন যায় তো যায় তাই জন্যে ও আল্লাহকে করে ওপরওয়ালাকে করে ও পাথর ওর উপরে চলে যায় ও আগুনে কয়লার ওপরে চড়িয়ে এখান দিয়ে ওখান দিয়ে চলে আল্লা আল্লা নাম নিয়ে চলে যায়। ওকে ওর যা ও পা রেখে পার হয়েছে তো ও আগুনটা বুঝিয়ে গেছে

সবাই খুশি করে ওকে দেখছে অবাক হয়ে দেখছে এটা ভালো মানুষ আছে তাই জন্যে এরকম হয়েছে এবার ও ভুল হয়ে গেছে আর এবার সবাই খুশি খুশি হয়ে যাচ্ছে তো রাজা বলছে এ দুজনকে আমি ছেড়ে দেবো হাকিমকে ছাড়বো না এ অনেক ভালো মানুষ আছে। এ আমাকে জীবাণী ক্ষতি করতে জন্যে নিশ্চয়ই আসবে আসবে আমি একে ছাড়বো না

ও চিন্তা করছে হাতিমকে আমি কিরকম বার করবো কিন্তু হাকিম তো জেনে গেছে আমি নিশ্চয়ই বার হয়ে যাবো যে যেহেতু আমি যবে ও ওকে মারবো নেই রাজাকে আমরা প্রশ্নটা হাল হবে না। তাই জন্যে অনেক চেষ্টা করছে ও বন্ধু বলছে এবার তো আমরা লোক এখানেই থেকে যাব এখানে কি পাহাড়ের উপরে কেউ আসবে না। আমরা লোকের আহ help করতে জন্য বলে তুই উপরওয়ালা দিয়ে নিদ্রা সবাই ঠিক হবে তারপর

এখানেই থাকতে হবে। তো জাঞ্জির দিয়ে বেঁধে ছিল বেঁধে দিয়েছে আর অনেক রাক্ষস ওর কাছাকাছি আহ দাঁড়িয়ে আছে। ও বাইরে হতে পারবেই না পারবে না। অনেক কষ্টই আছে অনেক কি করবো কি করবো তারপর হঠাৎ করে ও নিলাম পরেই ভিতরে ঢুকে যায়। আর নিলাম পরী ঢুকে ওকে বলে তুমি ইয়ে না করো ওর সঙ্গে ওর হাতে মেরে ও ভেঙ্গে দিয়েছি

আজকে আহ চোখ বন্ধ করে করেছে আর তোমরা সবাইকে আমি তাড়াতাড়ি বার হয়ে যাই ও যদি মরবে না তারপর তো তুমি এ প্রশ্ন টা হাল করতে পারবে না। এ হল জমি হবে যদি তুমি এরকম কিছু করবে তো একটা কাজ করো আজকে একটা কাজ করি আহ ও parrot টা আমাকে সুস্থ হবে। ও খুঁজতে জন্যে আমরা লোক একটা কাজ করিব এটা যে ওকে করতে হবে তারপর তারপর ও parrot খুঁজতে জন্যে আগে আগে যায় তো দেখে ও ওকে আওয়াজ করে বলছে এই দেখো এটা পারে তো parrot এর গলায় এঁটো লালমতির হাড় পড়ে আছে ও পরীটা নির্ভরিতা ওকে ধরতে জন্যে আকাশে উড়িয়ে উড়িয়ে যাচ্ছে ধরতে পারছে না এবার হাসিম বলছে আমাকে আমাকে সঙ্গে নিয়ে চলো তারপরেই এর কিছু হবে। তারপর ও একটা কালীন থাকে উপরে চড়ে যায় হাতিম ওর পিছনে করে ওর টোটায় ওর ভিতরে জান আছে ও তোতাকে ধরে ধরে. এই জলি এই ধরতে যা ছিল ওই রাগাটা উড়িয়ে উড়িয়ে এটা করো আহ বক্সির উপরে পিছন দিয়ে আসছিলো এই হঠাৎ করে দেখে নিয়েছে আর ও হাতিম সঙ্গে ব্যাট করছে ও ওকে ওকে ধরতে দিচ্ছে না। হাতিম বুঝে গেছে আমি এতে যদি আমি মারবো না ওর জীবন ওর মধ্যে আছে তাই জন্য ওকে অনেক চেষ্টা করে ধরছে এবার ধরিয়ে যা ওর গালাটা মড়িয়ে দেয় ও ছটপট ছটপট করে ও রাজাটা শেষ হয়ে যায় আর ওটা সাতটা প্রশ্নটা হাল হয়ে যায় আর যা পরীটা পাথর হয়ে গেছিল তো ও তখনই ঠিক হয়ে যায় এবার ওযো ছা ছেলে আসে নি জনে ও বাচ্চাবি ঠিক হয়ে যায় তো সবাই খুশি হয়ে যায় কি আমরা ও হাতিমটা তার প্রশ্নটা হল করে দিয়েছো

তো হতে পারে না কেউ মানুষকে পরী দিয়ে বিয়ে করবে না তাই জন্যে হাকিমটা বলছে ঠিক আছে তুমি এটা tention নাও না তুমি আমাকে পরী দেশ নিয়ে চলো তারপর ও হাকিমকে পরী দেশ নিয়ে যায় ও নিজের বাবাকে বলে কে আমরা আমি ওকে পছন্দ করি আম না ওর সঙ্গে বিয়ে করবো তো বলছে এটা হতেই পারবে না তো ওখানে হাতি বার হয়ে যাচ্ছিল তো হঠাৎ করে দেখছে হোক নিলাম পারি দিয়ে ও এটা দাদা, ছোট ভাই আছে, যার চোখ নেই বলেছে, ওর চোখ এসে যা তো, যবে আমি তো তবে বিয়ে করে দেবো তোর পরী দেশে রাজা তারপর হাকিমটা অনেক উপর দিয়ে, উয়া করে অনেক প্রান কান্নাকাটি করে ওপর আল্লাহকে দোয়া করে তারপর

আহ তো তাই নিলাম পরি বলছি আমার তো বড় বড় পদ আছে আমি কিরকম মানুষে বেশে থাকতে পারবো তো ওই ওর বাবাটা একটু ক্ষিপ্ত ছড়ি থাকে magic ছড়ি ও দিয়ে ওর বাড়িটা পর্দা gap হয়ে যায়, ওর মানুষ মতন হয়ে যায় মনে খুশি হয়ে যায় তবে ও আজিম সঙ্গে নিচে চলে যায় বা নিজের বোনকে মিলতে জন্যে যায় ও বোনকে দিয়ে উনি খুশি হয় ও যা মনটা পাথর হয়ে গেছে ওর পোশানটা উত্তর দিয়ে দিয়েছিল তারপর ওকে মানে খুশি হয়ে ওর দুজনটা খুশি খুশি

তারপর ওর বাবা অনেক খুশি হয়ে যায় অনেক সুন্দর থাকে এবার নীল পরীর সঙ্গে ওর বিয়ে করিয়ে খুশি খুশি নিজের থেকে যায় এ হয়েছে হাতিম story শেষ হয়ে গেছে কিরকম লেগেছে আমরা আমাকে নিশ্চিত করবেন। এবার এবার হাতিম story টা শেষ হয়ে গেছে। হাতিম তাই এত ভালো মানুষ ছিল সবাই প্রশ্নটা হল করে এটা পরীকে জান বাচিয়েছে, প্রাণটা বেঁচেছে। এতো সুন্দর story ছিল এবার আমি দেখবো। বল ভাই কেমন আছিস বল হম ভালো ঠিক

তো আজকে কার কার খেলা আজকে তো first খেলা গুজরাট আর চেন্নাই

হ্যাঁ একটাই খেলা এইতো তোর ছটা থেকে opening ceremony শুরু হবে

তো রাশমিকা মন্দনা তামান্না আর কে একটা জানি আসবে আরেকটা কে ভুলে গেছি আমি এই সদ্যে যেটা হবে তুই দেখবি এটা ceremony টা হ্যাঁ দেখতেই পারি অসুবিধা কি আছে ওটা তোর কোন channel এ broadcast করছে ওটা তোর jio cinema কিন্তু free তে আর নাহলে তোর star sports এ আছে star sports তোর যে তোর যে channel টা তোর ইয়া কিসে হয় TV তে star sports এর channel এ গিয়ে কিন্ত দেখতে পারিস তোর যদি WIFI থাকে বা net থাকে তুই তো jio cinema দেখতে পারিস হ্যাঁ হ্যাঁ

আমি চেন্নাই কে তো চেন্নাই কে কেন? যত টুকু খবর আছে আমার কাছে যে ধোনি এটা last IPL তো তাই যেকটা আপাতত ততদিন যে ধোনি খেলছে যেকটা match খেলছে আরকি IPL এ যেকোনো match final এর আগে বা semi final এর আগে সেকটা match আমি চেন্নাই কে support করছি KKR কে first option লেসের দ্বিতীয়

আর মাহির কোনো কিছু ভাললাগেতো ওই মাহিকে ওই respect দিয়ে মাই চেন্নাই কে support করছি মাহু মাহির জন্য এই match টা কে খালি আচ্ছা আরকি আর মাহির জন্যই হ্যাঁ এটা কি আমার ও same

lastIPL এ এখানে মাহি কি মনে হয় পারবে cup নিতে উম মনে তো হয় আগে দুবছর আগে তো পেরেছে সেটা দুবাই তে হয়েছিল মানে কোনখানে এটা তোর final এ গেছে final এ চেন্নাই আর কলকাতা উঠেছিল এবার তো মানে খুবই উর্ধ মানে উর্ধশ্বাস ফেলেছিলো পেয়েগিয়ে চেন্নাই সুপার কিংস

এবার কলকাতা তে কত মানে ভালো ভালো player এনেছে দেখ প্রথমত আমাদের captain টা তো জানিস তুই চোট পেয়ে গেছে তাই খেলতে পারছে না কত গুলো match খেলতে পারবে না হয়তো এখন আমাদের KKR এর অধিনায়ক হচ্ছে নীতিশ রানা

অধিনায়ক করতে কতটা কি সাফল্যতা পাবে আমাদের KKR দল তো আশা করবো ও এক যেন না

ওর উপরে যেন একার চাপ সৃষ্টি না হয় সবাই মিলে যেন team টাকে ভালো ভাবে সংগঠিত করে মানে আমি চাইছি যে যেমন ধর অনেক player রা এখন আছে যে এসে পৌঁছেই সব landing কোলকাতা তে

তার মধ্যে ইকণ দাস আছে

রাসেল নারিন তো আছে আমাদের হ্যাঁ আছে খুব ভালো player রিঙ্কু সিং এবার নজর কাড়া মানে ব্যাপারটা হচ্ছে যাক এবারে আমি চাইছি যে ভেঙ্কটেশ আইয়ার যেন আসেই আগের পুরোনো ছন্দে ফিরে আসে কারণ গতবারে আগের বারে আমাদের দেখা গেছে যে ও সেই form এ ছিল না opening থেকে ও ঝুলিয়েছিল আমাদের চাইবো আমি যে একটু ও ভালো খেলুক তার পরে আমি যেই যেকটা বিদেশির নাম বললাম সে বিদেশির উপর তো চোখ থাকবেই কারণ আচ্ছা হ্যাঁ আরেকটা ভুলে গেলাম শার্দুল ঠাকুর ভারতবর্ষের শার্দুল ঠাকুর ওকে নিয়েছে all rounder হিসেবে ওর দিকে চোখ রাখতে হবে

KKR এর মোটামুটি ভালোই team আছে হ্যাঁ team তো ভালো আছে আহ day দুইদিনের match হচ্ছে top proper all rounder চ্যাপেলের মতো বড়োবড়ো ছয় রাখার প্রবণতা রাখে ব্যাপারটা হচ্ছে একটা team তো ছটার বেশি বিদেশি খেলানো যাবে না তাই সেই এখন দেখার বিষয় টি আহ management কি team নামায় কারণ গুরবাজ হয়ে গেলো তারপরে অ্যান্ড্রু রাসেল আর নারিন তো থাকবেই তিন জন বিদেশি হলো আচ্ছা লোকী ফারগুসন থাকলো তো তারপর হচ্ছে টিম সাউথি থাকলো পাঁচজন হয়ে গেলো একটা all rounder বা একটা all আদমি একটা একটা batsman থাকলো বিদেশি একটা batsman বিদেশি আহ maybe লিটন দাস হতে পারে আর নাহলে বিদেশির মধ্যে batsman উম বিদেশি কোনো batsman এর নাম মনে পড়ছে আমার বলতে গেলে বিদেশি batsman দেখ বাংলাদেশে তো KKR এর লিটন দাস হ্যাঁ কি বলছিস

series চলছে তো তার জন্য এখনো পৌঁছতে পারেনি আচ্ছা sorry একটু খানিক ইয়ে হয়ে গেছিলো sound টা ঠিকই আচে দেখা যাক সেটা কলকতার উপর অনেক আশা আছে খুব ভালো ভালো আমি বলছি তোকে এক হচ্ছে টিম সাউথি ঠিক আছে লোকী ফারগুসন আছে জানি না কেমন ও ইয়া করবে তবে আমরা তিনটে তিনটে player দের উপর চোখ রাখবো এক হচ্ছে শার্দুল ঠাকুর টিম সাউথি আর এই যে আমাদের first bowler উমেশ যাদব আচ্ছা team এমনি মানে balance কিন্তু খুব ভালোই আছে quality দিক থেকে খেলে

allrounder ও proper নিয়েছে batsman ও আছে আর opening কিন্তু ভালোই খেলবে আশা করছি আহ আজকের match নিয়ে কথা বলি চেন্নাই আর গুজরাট দুটোই team খুব ভালো খুব ভালো গুজরাট তো আবার প্রথম বার দল গঠন করে প্রথম বার ই champion এটা কিন্তু একটা ঠিক কথা বলেছিস মানে গুজরাট লায়ন্স প্রথমবার দল গঠন করে হার্দিক পান্ডিয়া অধিনায়কত্তে মানে যে সাফলতা পেয়েছে হ্যাঁ সেটা সত্যি অতুলনীয় কারণ আমার মনে হয় যে এরকম খুব কম যে নতুন দল গঠন হয়ে সেই প্রথমেই তারা trophy টা পেয়েছে আমার প্রথম হ্যাঁ তো আমার তো গুজরাট লায়ন্স এর উপরে ও অনেক আশা আছে তো আমার মনে হয় যে আজকের match এ গুজরাট লায়ন্স ও ভালো খেলবে হ্যাঁ এবার চেন্নাই সুপার কিংস অবশ্যই খুব ই ভালো team খুবই ভালো দল আর মহেন্দ্র সিং ধোনি আছে রবীন্দ্র জাদেজা আরো অনেক ভালো ভালো player আছে আর গুজরাট লায়ন্স এর হার্দিক পান্ডিয়া ও কিন্ত যথেষ্ট ভালো player খুব ভালো all rounder তো আজকের match টা দেখার মতো হতে চলেছে চেন্নাই দলের ও কয়েকজন ভালো ভালো নিয়েছে যেমন ধরো এই বলছিলে যে এবার কে all rounder গুলো নিলো ও কিন্তু বেস্ট সাংঘাতিক মতো player t twenty তে হ্যাঁ তারপরে মইন আলী আছে

খুব ভালো player আর বলতে গেলে উম জাদেজা আছে

খুব সুন্দর allrounder proper all rounder কে যদি ধক দেয়া হয় ওর থেকে ভালো হয়তো আর কেউ হবে না হ্যাঁ আমার ও তাই মনে হয় তাই এটা আমি তোর সঙ্গে একমত কারণ রবীন্দ্র জাদেজা আহ bowling style আর batting style দুটোই fielding ও fielding রবীন্দ্র জাদেজা খুব ই ভালো উন্নত মানের player খুব সুন্দর খেলোয়াড় রবীন্দ্র জাদেজা কে দেখার মতো আছে আজকে আজকের match এ অন্তত রবীন্দ্র জাদেজা কি করে সেটা দেখতে হবে আর মহেন্দ্র সিং ধোনির এটা last IPL মহেদ্র সিং ধোনি কে রকম form এ আছে আজকে বোঝা যাবে সেটা

এই বয়সে এসে ও মহেন্দ্র সিং ধোনি কি রকম খেলবে এটা দেখার মতো হবে আরকি আর নতুন নতুন যার আছে আরো যেমন ধর আহ KKR ছাড়া বা চেন্নাই সুপার কিংস নিজের এদের কথা তো আমরা বললাম তো এরা ছাড়া ও আরো অনেক team রয়েছে

খেলা বলতে তাদের ওই খেলার যে প্রবণতা টা মানে কতটা ভালো সে খেলতে পারে সেখানে একটা সুযোগ আছে দেখানোর তাদের তারা যাতে এখানেও ভালো খেললে তারা একটা national team এ এখান থেকে সব national team এ যায়

এবার সে আছে এক জায়গায় মনে হয় কাকে আমি জানি না তবে কাকে replace করে ঢোকাবে এইটাই আরকি ব্যাপার মানে একটা আমাদের তো batsman কমতি হয়ে গেলো না তাই আমার চিন্তার বিষয় ওটাই যে KKR কাকে ঢোকাতে পারে ওর জায়গায় এটুকু তোকে বলছি আমি মানে ভেঙ্কটেশ আইয়ার আর গুরবাজ opening করবে ঠিক আছে আহ one down এ maybe রিঙ্কু সিং নাহলে নীতিশ রানা নামবে তার পরে কে নামবে আমার একটু খানি ভাবার বিষয় এখনো পর্যন্ত তো management কিছু বলেনি বা আমিওতো কোনো খবর পাইনি আচ্ছা ঐটা একটু দেখার বিষয় ওই জায়গাটা কি করে সামলায় KKR অধিনায়ক নয় নীতিশ রানা করেই নিলো কিন্তু batting order টা ও change যাচ্ছে না যেখানে ধরো শ্রেয়াস আইয়ার নামতো ইহাতে কে নামবে এটাই একটা দেখার বিষয় আছে তো অনেক batsman ই কিন্তু কাকে নামানো হবে হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার যে কাকে নামানো হবে শ্রেয়াস আইয়ার এর হটাৎ করে এরকম পাঞ্জাব দল টা কিন্তু খুব ভালো দল মানে ওরকম ছোট দল বলে মূল্য করলে হবে না না অবশ্যই কোনো দল কেই ছোট দল হিসেবে গণ্য করে এখন যে যিনি আরকি মানে যে all market এ এখন top এ আছে t twenty তে ও এখন পাঞ্জাবে আছে ঠিক আছে তো ও নাম শুনেছিস আহ এখন সবে উঠছে মানে বয়স হয়েগেছে player টার কিন্তু এখন তার নাম পড়ছে ও সিকান্দার রাজা জিম্বাবয়ের player খুব খুব ভালো player ওকে দিয়েছে প্রথম বারে ওর IPL ঠিক আছে কয়েকটা player আছে প্রথম বার এবার IPLreview করছে তারপরে আরেক আরেক জনের নাম বলছি তোকে আমি ইংল্যান্ডের ই হ্যারি ব্রুক ঠিক আছে হ্যারি ও খেলছে তিন না চার জন্ আছে এরকম মনে হয় হ্যারি ব্রুক মনে হয় ইংল্যান্ডের জাতীয় দলের test match খেলেছে test কেন উম তোর t twenty ইয়া এখন সব খেলে এখন জাতীয় দলে ওর মানে বলতে গেলে পাকা একদম জায়গা ওর তা ওর ওটা একটা প্রথম ওর এটা প্রথম IPL ও পাঞ্জাবে নেই ও অন্য যে আছে ও মানে দিল্লি না কিসে এক আছে আমার ঠিক খেয়াল নেই দেখে বলতে হবে তবে এই দু তিন জনের কথা বলছি তোকে আমি মানে